ওই উপরে ডেস্ক্রাইব করা হচ্ছে তার সাথে অনেক সুন্দর সাজানো রাখানো আছে রুম -টাকে। অর- দেখতেও অনেক সুন্দরও লাগছে।

এটা পার্ক এরিয়া । যেটাতে ওয়াকিং করতে মর্নিং ওয়াক হোক ইভিনিং ওয়াক হোক সবাই যাওয়া আসা করতে পারে।

এখানে-এ কালীপুজো হচ্ছে আর কালীপুজোর মণ্ডপটা খুব সুন্দর।

আরেকজন ওনার পিছনে-এ কিছু বাদ্যযন্ত্র সেট করছেন। আর এটা চর্চ -এর একটা মঞ্চ করা হচ্ছে।

এটা এই কালার -টা খুব সুন্দর লাগছে আমাকে। আমি-ই অফিস -এ যাতায়াত করার সময় এই টোটো দিয়ে যাতায়াত করি।